মঞ্চে লাগো এবং পাঠ্যসহ একটি হলুদ পটভূমি রয়েচে ।

সজ্জিত এবং এর মাথায় একটি খুদাই করা ছাতা রয়েছে।

তাদের মধ্যে দুজন নুড়ি এবং বালি ব্যবহার করে সিমেন্ট বা--

এই ছবিতে দেখা যাচ্ছে নীল ও সাদা বেলুন দিয়ে সজ্জিত সদ্য খোলা সেলুনের সামনে একদল পুরুষ দাঁড়িয়ে আছে সেলুনের সাইনটিতে হেয়ার এক্সপার্ট প্রফেশনাল সেলুন লেখা আছে এবং একটি যুগাযুগ করার নাম্বারও রয়েছে।

আঙ্গুর কলা ডালিম এবং অন্যান্য ফলের বিশাল স্তুপ দিয়ে--

সুন্দরভাবে সাজানো একটি রঙ্গিন ফলের বাজার দেখা যাচ্ছে। আঙ্গুর গুলি শঙ্কু আকারে--

বাম দিকে ঘারো বেগুনি আঙ্গুর এবং ডানদিকে সবুজ আঙ্গুর।

গোপনীয়তার জন্য তাদের মুখ ঝাপসা রয়েছে।

এবং একটি সবুজ মাঠও আছে।

এবং সরঞ্জামগুলি সুন্দরভাবে সাজানো একটি জিম দেখায়।

এবং ঘরের চারপাশে সাজানো চেয়ার --

রেস্তোরার ওয়ালগুলা হলুদ রঙ্গের এবং--

ছবিটি একটি বহিরঙ্গন ভেন্যুতে একটি সাজানো বিবাহের মঞ্চ দেখায়।

সম্ভবত একটি শেড --

একজন ব্যক্তি একটি মেডিক্যাল চেয়ারে শুয়ে আছেন সম্ভবত রক্তদান করছেন।

তাকের মধ্যে মিল্টন ব্র্যান্ডের--

বাজা খাবারের ট্রে রয়েছে এবং তাদের নিচে বিভিন্ন টিনজাত বা বুতলজাত খাবারের ---

এই ছবিটার মধ্যে আট জন মানুষ আছে।

যার মধ্যে সাতজন দাঁড়িয়ে আছে।

ইম্ফল ও সাজসজ্জা তাক সাজানো আছে দোকানের উপরে বাংলায় ল্যাখা একটি সাইনবোর্ডও রয়েছে।

এটি আংশিক ভাবে নির্মিত।

তার পাশে কিছুটা সবুজ রয়েছে।

ছবিটি একটি গ্রামীণ--

অনেক সুন্দর করে আলো দিয়ে সাজানো।

খিলান যুক্ত দরজা এবং একটি লাল--